এটাতে হাত মেলায় ব্লোরো ওধারে দাঁড় করা আছে ও রাস্তার দিকে ঘেরা আছে আর --

এই ফটোটা পুলিশ স্টেশন তোলা হয় বটে এটোতে দুটি পুলিশ দাঁড়ায়ে আছে আর ওধারে মেলাই --

চেক আর এ ধারে মেলাই রাজ বিস দেখা যাচ্ছে এটি লাগছে কি কোনো পার্ক -এর ফটো বটে এটোতে মেলা ছেলেরা খেলছে এধারে গেন্দা ফুল হলদা লাল রঙ্গের লাগা --

পাহাড় আছে খুব বড় মতোন তো ঘাস টা সুখায় নি যে--

একটা আখ গাছ কাটে পড়ে আনি ঘিরে রেখেছে আর একটি লোক মাপঝোপ করছেআর দুটি লোক এধার ওধার চলে বেড়াইছে।

আর ইয়ে চাপাটা আলোতে একটু খোলা আছেএইধারে লেখা আছে সেলললল থ্রী হান থাউসেন্ড ফাইভ হান্ড্রেড ।

ঘাস দেখাইছে ওই টা তে জল ফোয়ারা দেখে নাচছে আর ওর সাইড এ সাইড এ খুব সুন্দর ফুল লাগা আছে আর ঐ ধারে একটি খুব বড় মতন ফুলের গাছ আছে আর এ ধারে একটি সাদা মতন ঘ-র দেখাইছে।

এই ফটো টা একটি জিমের বটে এটোতে মেলা --